যাতে মানুষ এসে ভালোভাবে দেখতে পারে সবগুলো আইটেম ।

অনেকগুলো ফুল সুন্দর সুন্দর ফুল।

এখানে একটি বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে।

কলা গাছ বাঁধা আছে রথটির মধ্যে দুটো মাইক বাঁধা আছে।

যা মূলত এটি বেডরুম হতে পারে।

একটি শপিং মল যেখানে অনেকগুলি পোশাক দেখা যাসসে ।

মার্কসবাদী পার্টির একটি প্রধানকার যে কার্যালয়।

দুটো নারকেল গাছ এবং সাম সাইডে চেয়ার পাতা আছে বসার জ--

এটি একটি সাইকেলের দোকান।

সাইড এ একটি টেবিল রাখা আছে যেখানে টেবিল এর উপরে ল্যাপটপ রাখা আছে।

সামোন দিয়ে একটি রোড আছে বাইরের সামোনে ।

এই সাইডে সামনের দিকে শ্যাম্পু এবং বয়ামে অনেক চকলেট খাওয়ার জিনিস দেখা যাচ্ছে।

এটির ওপরে একটি চিতা বাঘের মূর-আ-মূর্তি বসিয়ে দেওয়া আসে।

এখানে অনেক পর্যটকের ভিড় দেখা যাচ্ছে।

সাইড দিয়ে অনেক গাছ দেখা যাচ্ছে।

কারেন্ট এর খুঁটি দেখা যাচ্ছে যেখানে কারেন্ট -এর তার লাগানো আছে।